উম একটা লোক ফুল হাতা জামা নীল কালার -এর আর জিন্স নীল কালার -এর পরে আছে আর হু তার পাশের লোকটা হলদে কালার পরে আছ--

এখানে দুটো পুরুষ একটা পোড়া পুড়ো বাড়িতে দাঁইড়য়ে আছে সকাল বেলা তে।

এখানে একটা বাচ্চা ছেলে পার্কে দোলনা চড়ছে। সে বাচ্চা ছেলেটার জামা পড়ে আছে আর জিন্সএর প্যান্ট আর জুতো। ওর পিছনে একটা বড় মাঠও আছে সময়টা হচ্ছে সকালবেলা।

এখানে একটা পার্ক -এ উম তিনটে মেয়ে বসে আছে পার্ক -এ দোলনা চড়ছে সব।